এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি একটি মৎস্য দোকান। মৎস্য বিক্রির দোকান যেখানে সামনে ভালো ভালো মাছ পড়ে আছে সকাল বেলায় ভোর বেলায় করা কাকা একটা বড় পাইপ কাটছে তারপাশে নীল কাকা --

পীচ যার দুই পাশে কচি কলা পাতা রঙের ঘাস আছে। এখানে আমরা উইকেট দেখতে পারি যার ওপর দুটো বেল আছে রাখা চুক চ চু চুন দিয়ে --

এখানে আমরা একটি নদীতে একটি মানুষকে দেখতে পাচ্ছি। নৌকো বা নৌকোতে বসে দুজনের হাতেই প্যাডেলিং বোর্ড এবং দুজনে --

ব্রেক ড্যান্সের সামনে কিছু মহিলা দাঁড়িয়ে সামনের দিকে সম্মুখে সবুজ প্যান্ট সাদা জামা এক দাড়িওয়ালা লোক একজন কালো হুডি পরা লোকের সাথে হাত মেলাচ্ছে। পাশ পাশে একজন বুর্খা কাকিমা পরা কাকিমাকে দেখা যাচ্ছে এবং ওইদিকে এক নাগরদোলনা দেখা --